অনেকটা বড় পাহাড় দেখা যাচ্ছে যেটার মধ্যে অনেক গাছ রয়েছে ।

একটা লোক চেয়ারের মধ্যে বসে আছে টেবিলের মধ্যে একজোটা জলের বোতল রয়েছে ।

এটা কোনো হোস্টেল বা হসপিটাল হবে যেখানে অনেকগুলি বেড রয়েছে ফাঁকা বেড ।

পুকুরের ওই সাইড এর সূর্যের অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে।

বেড়ি রাখা এবং কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন এখানে।

এটা একটা মেডিসিন শপ যেখানে র‍্যাক এর মধ্যে বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে।

ফাসফুড -এর দোকান যেখানে ঘুগনি খাচ্ছেন ঘুগনির মধ্যে পেঁয়াজ চামচ রয়েছে অনেক এক একটা পাত্রে অনেকটা ঘুগনি রয়েছে আর অনেক কিছু রয়েছে ফুচকাও রয়েছে।

পাত্রের মধ্যে ভত্তি মাছ একটাতে একটু মাছ রয়েছে একটা ঝুঁড়ি ফাঁকা এখানে মাছ ধরে বিক্রি করতে যাওয়া হচ্ছে।

বসার চেয়ার রয়েছে চার সাইড -এ গাছ রয়েছে অনেক গাছের মধ্যে লাইট দেওয়া।